তিনি চাহিতেছিলেন এই অপূরণীয় ক্ষতির কথা জনসাধারণ ভুলিয়া যাক তাহার তাহারা তাহাদের সকল শক্তি ও সাধনা দিয়া ভারতের জন্মে এক অভিনব আস্থা গড়িয়া তুলক। গান্ধীজি আহ রবীন্দ্রনাথ গান্ধীজির মতবাদ এবং তাহার আত্মত্যাগের তেজোময় শক্তির সাই আহ চিরদিনই প্রশংসা করিয়া আসিয়াছেন। তথাপি তাহার এই অসহযোগ আন্দোলনের নবায়াত্ত দিকটাকে ঘৃণা না করিয়া পারেন নাই। না এই অর্থবোধক। সব কিছু হইতে তিনি এক স্বাভাবিক প্রেরণাবশে দূরে সরিয়ে দাঁড়ান। এর দৃঢ় বিশ্বাসের ফলে রবীন্দ্রনাথ

পর মুহূর্তগুলোই বর্জন কলাত। এই উভয়ের মিলনেই মানবের কৌস্রতি উপনিষদের শেষ কথা ত্যাগ। উপনিষদের লতই দ্বারা ব্রাহ্মণের যে সূত্র দিয়াছেন তাহা হইলো নেতি ইহা নহে। ভারতবর্ষ না বলিবার শক্তি হারাইলেন। গান্ধীজি পুনরায় তাহাকে সেই শক্তি ফিরাইয়া দিয়াছেন। আগাছা তুলিয়া ফেলা বপনের মতই একান্ত প্রয়োজন। কিন্তু রবীন্দ্রনাথ স্পষ্টত আগাছা বাদ দেওয়ায় বিশ্বাস করেন না। তাহার কাব্যময় জীবন দর্শনের মধ্যে জগৎ যেমনটি আছে তাহাকে তেমনটি দেখিয়া তিনি সন্তুষ্ট হইয়াছেন। এবং তাহার সংঘটির প্রশংসা করিয়া তিনি আনন্দ পাইয়াছেন। রবীন্দ্রনাথ তাহার বক্তব্যকে অতীব সৌন্দর্যময় ভাষায় প্রকাশ করিয়াছেন। ইহা সৌন্দর্যময় আহ ইহা সৌন্দর্যময় নয় ইহার সহিত জীবনের সম্পর্ক নাই। তাহার ভাষা যেন নটরাজের নিত্য প্রহেলিকার খেলা ও রবীন্দ্রনাথ বলেন সমস্ত দেশব্যাপী যে মহা উল্লাসের স্রোত বহিয়া চলিয়াছে তিনি তাহার সহিত নিজের মনের সুরটিকে বাধিয়া চেষ্টা করিয়াছেন কিন্তু পারেন নাই। নিয়ে নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও অন্তরের মধ্যে তিনি বাঁধা পাইয়াছেন। তিনি বলেন হতাশার অন্ধকারে এই আমি মৃদু হাসি দেখিয়াছি, কণ্ঠস্বর শুনিয়াছি। এই কন্ঠস্বর বলিয়াছে শিশুদের পাশে তোমার স্থান। তুমি তাহাদের সহিত বিশ্বের বেলাভূমিতে খেলা কর, সেখানেই আমি তোমার সাথে থাকিব। রবীন্দ্রনাথ বিশ্বের সাংঘিতিক লইয়াই ধ্রীরা করেন, নতুন ছন্দের রচনা করেন। রবীন্দ্রনাথের কাছে সমস্ত সৃষ্টি আনন্দময়। পত্র, পুষ্প ও সবই কেবল ছন্দ যে ছন্দের বিরাম নাই। বিধাতা পুরুষ স্বয়ং শ্রেষ্ঠতম জাদুকর। তিনি মহাকালকে লইয়া খেলা করেন। তিনি অবলীলায় বি বিশ্বায়িত করেন। গ্রহ-নক্ষত্রকে তিনি স্বপ্নে ভরা কাগজের ভেলা প্রস্তুত করিয়া সেগুলিকে ভাসাইয়া দেন। তিনি অত্যন্ত আহ যুগের স্রোত শক্তিতে

তাহাদের সহিত পা মিলাইয়া চলিতে না পারো তবে সাবধান। বলিও না যে তাহারা ভুল করিয়াছে এবং তুমি নির্ভুল। তুমি সৈনিকের স্থান ছাড়িয়া ক কবির পঙ্তিতে গিয়া বসো

কর্মের মধ্যে নাড়দোষ আহ দোটানা রহিয়াছে। তাই রবীন্দ্রনাথ কর্মের নিকট বিদায় লইলেন এবং তিনি নিজের চারিদিকে এক সৃষ্টির মায়ালোক রচনা করিলেন। তাহার মধ্যে সরিয়া গেলেন। নেন ওই সময় তিনি কেবল কবিই ছিলেন না, তিনি ছিলেন এশিয়ার আধ্যাত্ম দূত ইউরোপের নিকট। আহ ইউরোপের নিকট পৃথিবীর এক প্রান্তে এই পাশ্চা সেই স সেই সবেমাত্র তিনি ইউরোপ হইতে ফিরিয়াছেন ইউরোপের জনসাধারণকে শান্তিনিকেতনে এক বিশ্ববিদ্যালয়ে সৃষ্টির উদ্দেশ্যে সহযোগিতার জন্য অনুরোধ করিয়া আসিয়াছেন। কিন্তু নিয়তির এমন পরিহাস যে তিনি যখন পৃথিবীর এক প্রান্তের প্রাচ্য এবং প্রতীচ্যের আহ সহযোগিতার বাণী আহ প্রচার করিতেছেন ঠিক তখনি সেই মুহূর্তে আহ পৃথিবীর অন্য প্রান্তে প্রচারিত হইতেছে অসহযোগের বারীশ। সুতরাং অসহযোগ রবীন্দ্রনাথকে দুইভাবে আঘাত করিল। তাহার কর্মে এবং জীবন সম্পর্কে তাহার ধারণা। তিনি বলেন প্রাচ্য এবং পাশ্চাত্যের সত্যিকারের মিলনে তিনি বিশ্বাসী। অসহযোগের সহিত তারা চিন্তা ধারার সংঘর্ষ বাধিল। কারণ তাহার সমৃদ্ধ বুদ্ধি এবং মন সমগ্র পৃথিবীর সংকটের রসে পুষ্ট। রবীন্দ্রনাথ বলেন সমস্ত মানবতায় যাহাই শ্রেষ্ঠ তাহাই আমার। মানব জাতির এই মহা সংগতির মধ্যে হইতেই কেবলমাত্র মানুষের অত্যন্ত ব্যক্তিদের রুপনিষদে যাহার উল্লেখ আছে উদ্ভব হইতে পারে। পৃথিবীর জনসাধারণের সহযোগিতা যেন ভারতের মধ্য দিয়া প্রকাশ লাভ করে ইহাই আমি

পতিত্ব হইতে আমাদের আধ্যত্ম জীবনকে বিচ্ছিন্ন করার বর্তমান চেষ্টা আধ্যাত্মিক আত্মহারারই চেষ্টা মাত্র। বর্তমান যুগে পাশ্চাত্যের প্রাধান্য ঘটিয়াছে। কারণ পূর্ণ করিবার মতই একটি আদর্শ পাশ্চাত্যের রহিয়াছে। প্রচ্যের আমাদিগকে আহ পাশ্চাত্যের নিকট শিখিতে হইবে। অবশ্যই ইহা দুঃখের বিষয় যে আমরা আমাদের সক্রিয় সংস্কৃতিকে গ্রহণ করিবার শক্তি হারাইয়াছি। তাই আমরা পাশ্চাত্য সভ্যতাকে তাহার নিত্য নিদিষ্ট স্থানে বসাইতে পারিয়াছি পারিতেছি না। কিন্তু পাশ্চাত্যের সহিত সহযোগিতাকে অন্যায় বলার অর্থ হইল, “হীনতম সংকীর্ণতাকে প্রশ্রয় দেওয়া এবং মানসিক কৈবল্যের আহ উদ্ভব করা।” এই সমস্যা হইল সমগ্র বিশ্বের সমস্যা। কোন জাতির আহ অন্যান্য জাতি হইতে বিচ্ছিন্ন হইয়া আপনার মুক্তির পথ খুঁজিয়া পাইতে পারে না। হয় আমরা সকলে একত্রে রক্ষা পাইব নয় সকলে একত্রে ধ্বংস হইব। অর্থাৎ আঠারশো তেরো সালে গ্যাঁটে যেমন পলাশি সভ্যতা ও সংস্কৃতিকে বর্জন করিতে অস্বীকার করিয়াছিলেন রবীন্দ্রনাথও তেমন পাশ্চাত্য সভ্যতাকে এর নির্বাসিত অস্বীকার করিয়া করিলেন। গান্ধীজির মতবাদ বাস্তবিক পক্ষে প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে কোন বাঁধার সৃষ্টি না করিলেও রবীন্দ্রনাথ জানিতেন যে

এর আহ যখন তাহারা ছাত্র এই বিষয়ে তাহার পরামর্শ চাহিল তখন রবীন্দ্রনাথ তাহার সংশয় ও উদ্বেগের কথা বুঝাইয়া দিলেন। স্কুল ও কলেজের বয়কটের অর্থ কি? রবীন্দ্রনাথ এই প্রশ্ন করেন। ছাত্ররা ত্যাগ স্বীকার করিবে কিন্তু কিসের জন্য? উন্নতর কোন শিক্ষার জন্য নহে অশিক্ষার জন্য। প্রথম স্বদেশি আন্দোলন সময় একদল তরুণ ছাত্র রবীন্দ্রনাথকে বলিয়াছিল যে, তাহারা যদি তাদের আদেশ পায় তবে অবিলম্বে স্কুল-কলেজ ত্যাগ করিবে। কিন্তু রবীন্দ্রনাথ এইরূপ আদেশ দিতে অস্বীকার করেন। ফলে ছাত্ররা তাহার উপর অত্যন্ত বিরক্ত হইয়া তাদের দেশ রীতিকে সন্দেহ করিয়া তাহাকে পরিত্যাগ করে। উনিশশো একুশের বসন্তকালে ভারত যখন ইংরেজি স্কুলগুলি বয়কট করিল রবীন্দ্রনাথ তখন লন্ডনে এক আক্রমণশীল সাংস্কৃতিক জাতীয়বাদী দৃষ্টান্ত প্রত্যক্ষ করিলেন। রবীন্দ্রনাথের অন্যতম বন্ধু অধ্যাপক টি আর সেলেন আহ এক বক্তৃতার সময় এক কতিপয় ভারতীয় ছাত্র তাহাদের জাতীয়তাবাদের

তিনি অসহযোগ আন্দোলনকেই এইজন্য দায়ী করেন। আমি এই অসহযোগ আন্দোলনের ঊর্ধ্বে। গান্ধীজি বলেন, আমি আমার গৃহের চারদিকটা প্রাচীর তুলিবার সময় গৃহের বাতায়ন পদ্গুলি রুদ্ধ করিতে চাহি না। সকল দেশের সংস্কৃতির হাওয়া যথাসম্ভব মুক্তভাবে আমার গৃহে বহিয়া আসুক আমি তাহাই চাই। কিন্তু এই হাওয়ার ঝড়ে আমি উড়িয়া যাইতে রাজি নই। কারাগারে ধর্ম আমার নহে। ভগবানের সামান্যতম সৃষ্টি ইহার মধ্যে স্থান আছে কিন্তু ইহাতে কোন জাতির কোন ধর্মের বা কোন বর্ণের উদ্ধত স্পর্শদ্বার প্রবেশ নাই। ইংরেজি সাহিত্যিক শিক্ষার সদগুণ সম্পর্কে গান্ধীজি সন্দেহ প্রকাশ করেন। বলেন, “চরিত্র গঠনের সহিত ইহার কোন সম্পর্ক নাই। তাহার মতে ইহা ভারতীয় যুবকদের পৌরষ্য নষ্ট করিয়াছে।” তথাপি গান্ধীজি এই সকল উজ্জীবিত বাড়াবাড়ির জন্য দুঃখ প্রকাশ করেন এবং রবীন্দ্রনাথ যেমন ইঙ্গিত করিয়াছেন মনে হয় নিজের মনোভাব সেরূপ সংকীর্ণ নহে বলিয়াই দাবি করিয়াছেন। গান্ধীজির কথাগুলি যথার্থ এবং অকপট। আহ কিন্তু রবীন্দ্রনাথের ভয় দূর হইল না। তিনি গান্ধীজিকে সন্দেহ করিতেছিলেন না। তিনি ভয় ও ভয়ও করিতেছিলেন গান্ধীর দিগককে। দেশের এই জনসাধারণের গান্ধীর কথাগুলিকে যেরূপ অন্ধবিশ্বাসের সহিত গ্রহণ করিতেছে, রবীন্দ্রনাথ ইউরোপ হইতে ফিরিবার পর জনসাধারণের সহিত প্রথম সম্পর্কে আসিয়াই লক্ষ্য করিলেন ও ভীত হইয়া উঠিলেন। রবীন্দ্রনাথ দেখিলেন মানসিক স্বৈরা শাসনের বিপদ আসন্ন। তাই তিনি উনিশশো একুশে অক্টোবরের মডার্ন রিভিউ পত্রিকার এন আপীল টু ট্রুথ তার নামে বাস্তবিকপক্ষে এক ফতোয়া প্রকাশ করিলেন। এই ফতোয়ার অন্ধ আনুগত্যের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। এই প্রতিবাদটি বিশেষভাবে বলিষ্ঠ হওয়া উঠিয়াছিল। কারণ প্রতিবাদের পূর্বেই ছিল গান্ধীজির সুন্দর এক প্রশস্তি। উনিশশো আট সালের প্রথম ভারতীয় জাতীয় সারা স্বাধীনতা আন্দোলনের বর্ণনা করিবার পর রবীন্দ্রনাথ ব্যাখা করিয়া দেখিয়াছেন যে তখন রাজনীতির নেতারা ব্যাগ গার্ড স্টোন মাউন্ট সিটি গাডিবিল প্রভৃতির ঐতিহ্যে অনুসারে কেতাবি আদর্শের দ্বারা

আদর্শ জাগাইয়া গড়িয়াছিলেন। কিন্তু তাহার পর আসিলেন মহাত্মা গান্ধী। তিনি তাহাদেরই একজনের মত পোশাক পড়িয়া সহস্র সহস্র বিত্তহীনের কুটির প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইলেন। তাহাদের সহিত তিনি আলাপ করিলেন তাহাদেরই ভাষায়। অবশেষে কেবল কেতাবি উদ্ধৃত্ত বচন নহে, সত্যের উদয় হইল। মহাত্মা ভারতের জনসাধারণকে তাহাকে যে নাম দিয়াছে তাহাই তাহার সত্যিকারের নাম হইল। তিনি ছাড়া আর কে জনসাধারণের সহিত অন্তরঙ্গ হইয়া অনুভব করিতে পারিয়াছেন? আর কে অনুভব করিতে পারিয়াছে যে জনসাধারণই তাদের দেশের রক্ত মাংস? গান্ধীজির আহ্বানে আত্মার সকল গোপন শক্তি বিকশিত হইয়া উঠিয়াছে। কারণ গান্ধীজি সত্যকে স্পষ্টগোচর ও দৃষ্টিগোচর করিয়া তুলিয়াছেন। এমনিভাবে হাজার হাজার বৎসর আগে বুদ্ধের আহ্বানে ভারতবর্ষ এক অভিনব বিকশিত হইয়া উঠিয়াছিল। তাহার শক্তি প্রকাশ পাইয়াছিল বিজ্ঞানে-সম্পদে তাহা ছাড়াইয়া পড়িয়াছিল মহাসাগর মহা মারু পার হইয়া কোন বাণিজ্যিক, কোন সামরিক বিজয় কখনো এমন মহিমান্বিত হওয়া ছড়াইয়া পড়ে নাই। কারণ তিনি একমাত্র সত্য। কিন্তু এইবার রবীন্দ্রনাথের সুরও

স্বাধীন ভারতের মুক্ত বায়ুতে নিঃশ্বাস লইবার প্রত্যাশায় তিনি দেশে ফিরিয়া আসিলেন। কিন্তু প্রত্যাবনের সঙ্গে সঙ্গে তাহার আনন্দ তিরোহিত হইল। তিনি দেখিলেন শাসনের এক আবহাওয়া সমস্ত জনসাধারণকে চাপিয়া আছে। বাহিরের কোন প্রভাব যেন তাহাদের উপর নামিয়া আসিয়াছে, তাহাদিগকে পিষিয়া দিতেছে। তাহাদিগকে একত্রে পিন্ডকৃত করিয়া একই সুরে কথা বলিতে বাধ্য করিতেছে।

পিষিয়া মারা কতটাই না সহজ। রবীন্দ্রনাথের সংশয়, ভীরুতা আহ এবং আবেদন আমরা বুঝিতে পারি। সেগুলি চিরকালের চিরযুগের সে হইল নব খ্রিস্টান ধর্মের প্রত্যুষের ধ্বংসমান পুরাতন পৃথিবীর শেষ মুক্তমনের বাণী। যখন আমরা কোন সম স সামজিও বা জাতীয় বা আদর্শের অন্ধ বিশ্বাসের স্রোতকে প্রীত হইয়া উঠিতে দেখি তখ তখনি আমাদের মধ্যে এক সংশয় ও ভীতি আমারা অনুভব করি। রবীন্দ্রনাথের এই বিদ্রোহ বন্ধ যুগের পুরাতন কবির বিশ্বাসের আহ বিরুদ্ধে মুক্তাদ মুক্তাত্মার বিদ্রোহ। কারণ মুষ্টিমেয় তেষ্ট কয়েকজন মানুষের কাছে বিশ্বাসের অর্থ পরমতম। মুক্তি হইলেও জনসাধারণ যাহারা এই বিশ্বাসের বসে পরিচালিত হয় তাহাদের কাছে এই বিশ্বাসের অর্থ এক প্রকার দায়সত্ব মাত্র। রবীন্দ্রনাথ তাহার সমালোচনা বিশ্বাস উন্মুক্ত জনতার ঊর্ধ্বে লক্ষ্য করিয়াছেন। ইহা অন্ধ জনতার উপর দিয়া মহাত্মাকে গিয়া লাগিয়াছে। মহাত্মা যখন মহান হোন না কেন একটি মানুষের পক্ষে বহনীয় যাহা তাহারা অপেক্ষা অনেক গুরুভার বোঝা কি তিনি গ্রহণ করিতেছেন না? ভারতের আদর্শের মতন একটি মহান আদর্শকে একটিমাত্র মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল করা উচিত হইবে না। মহাত্মা সত্য ও প্রেমে অধিকারী।

জাতির সমস্ত নৈতিক শক্তিকে নিয়োগ করিতে হইবে। অর্থনীতিকরা ব্যবহারিক সমাধান খুঁজিবেন, শিক্ষকরা শিক্ষা দিবেন, রাষ্ট্রবিদরা চিন্তা করিবেন, কর্মীরা কাজ করিবেন সর্বত্রই শিক্ষার অভিলাষকে উন্মুক্ত ও অব্যাহত রাখিতে হইবে। প্রকাশ্য বা গোপন বুদ্ধির কোন প্রকার শাসনই চলিবে না। রবীন্দ্রনাথ বলেন, অতীতকালে আদিম অরণ্যে আমাদের ঋষিরা গুরুরা তাহাদের সত্য দৃষ্টির প্রাচুর্যে সকলেই সত্যের সন্ধানের জন্য আহ্ববান করিয়াছিল। তবে আজ আমাদের গুরু যিনি কর্মে আমাদিগকে পথ দেখাইতে চান তিনিও তা তেমনভাবে যে আদেশমাত্র আহ যে আদেশ দিয়াছেন তাহা হইল, সুতো কাট আর কাপড় বোনো। তাই রবীন্দ্রনাথ প্রশ্ন করেন নতুন চাট সৃষ্টির যুগের একি বাণী। যদি বড় যন্ত্রগুলি পাশ্চাত্যের বিপদের কারণ হইয়া থাকে

ভারতের জাগরণ সমগ্র বিশ্বের জাগরণের সহিত একই সূত্রে আবদ্ধ। প্রত্যেকটি জাতিদের নিজেকে অন্যান্য জাতি হইতে বিচ্ছিন্ন করিয়া অবরুদ্ধ রাখিয়াছে। সেই নতুন যুগের চেতনাকে আঘাত করিয়াছে। রবীন্দ্রনাথ যিনি কয়েক বৎসর ইউরোপে কাটাইয়াছেন ইউরোপে তাহার সহিত যাহাদের সাক্ষাৎ হইয়াছিল তার তাহাদের কয়েকজনের উল্লেখও তিনি করেন। মানবতার সেবা করিবার উদ্দেশে জাতীয়তার শৃঙ্খল বন্ধন হইতে সংখ্যাল্প বিশ্ব নাগরিক। রবীন্দ্রনাথ ইহাকে বলেন এন আহ সন্ন্যাসী অর্থাৎ যাহারা নিজেদের আত্মার মধ্যে সমগ্র মানবতার মিলন উপলব্ধি করিয়াছেন। তাই রবীন্দ্রনাথ প্রশ্ন করেন, কেবল ভারতই কি একা বর্জনের ও অধিকারের অ অধ্যায় আওড়াবে? চিরদিন অন্যের টুপি লইয়া আলাপ করিবে? ঘৃণার উ উপর উম ভিত্তি করিয়া দা স্বাধীনতার সংগ্রাম করিবে? প্রত্যুষ যখন পাখির ঘুম ভাঙ্গে তখন সে কেবল আহারের কথা ভাবে না, তাহার পাখা আহ পাখা আকাশের আহ্ববানে সাড়া দেয়। আগামী দিনকে নন্দিত করিতে তাহার কন্ঠ আন আনন্দের গান ভরিয়া উঠে। ভারত তাহার স সক্রিয় ধারাকে উত্তর দিক উষাকালে। আমাদের প্রধান কর্তব্য তাহাকেই স্মরণ করা। যিনি তাহার বিচিত্র শক্তি দ্বারা প্রয়োজন মত সকল শ্রেণির সকলের প্রয়োজন মিটাইয়া থাকেন। আসুন আমরা তাহার উপাসনা করি যিনি আমাদিগকে জ্ঞানের দান করেন। যিনি বুদ্ধির দ্বারা আমাদের সকলকে মিলিত করেন। আহ রবীন্দ্রনাথের সুন্দর এই কথাগুলি এ যেন সূর্য লোকের কবিতা। মানুষের সংগ্রামের ঊর্ধ্বে ইহার স্থান। এই কথাগুলি কেবলমাত্র এই বলিয়া তিরস্কার করা চলে যে, এগুলির স্থান অতি বেশি ঊর্ধ্বে। চিরন্তনের ভীর হইতে রবীন্দ্রনাথের এই বাণী বিধঙ্গ ঈগল পক্ষীর মতন সুবৃহৎ এই লাল কবিকে হাইনে যেমন আমাদের এই শ্রেষ্ঠ সংগীকারকে বলিয়াছিলেন তিনি কালের ধংসস্তূপের উপর বসিয়া গান করেন। তিনি বাঁচিয়া থাকেন সনাতনের মধ্যে। কিন্তু বর্তমানে দাবি যেহেতু অস্বীকার করিবার উপায় নাই প্রতিটি মুহূর্ত যাহা চলিয়া যাইতেছে তাহা ত্রুটিহীন না হইলেও অবিলম্বে আহ সমাজের দা সাহায্যের দাবি করে, চিৎকার করে। এই দিক হইতে গান্ধীজি রবীন্দ্রনাথের মতন যাহার সেই কাব্যময় উপলব্ধিটির ক্ষমতা নাই কিংবা হয়ত যিনি করুণার না বোধ শক্তি এইবার মতো সর্বহারাদের মধ্যে বাসের উপযুক্ত হইবার কামনায় সেই ক্ষমতা ত্যাগ করিয়াছেন। তিনি রবীন্দ্রনাথের এই প্রশ্নের উত্তর দেওয়াকে শিশুক্রিয়া বলিয়া ভাবিয়াছেন। রবীন্দ্রনাথের প্রশ্নের উত্তরে গান্ধীজি যে আবেগ দেখাইছেন সে তেমনটি ইতিপূর্বে তিনি বাদ বিতর্কে প্রকাশ পায় নাই। উনিশশো একুশে তেরোই অক্টোবর ইয়াং ইন্ডিয়ার তাহার এক চাঞ্চল্যকর জবাব প্রকাশিত হয়। সম্মুখে অজ্ঞাত বিপদ সম্পর্কে ভারতকে সতর্ক করিয়া দেওয়ার জন্য গান্ধীজি এই মহান প্রহরীকে ধন্যবাদ জানান। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে একমত হন যে স্বাধীন মনোভাব বজাই রাখাই হলো মূল কথা। আমাদের যুক্তিতে আমরা কখনোই কাহারো হাত তুলিয়া দিব না। আহ প্রেমের কাছে আত্ম আহ অন্ধ আত্মসমর্পণ অত্যাচিত চাবুকের কাছে বাধ্য হইয়া আত্মসমর্পণ অপেক্ষা অধিকতর ক্ষতিকর। পুলিশি জুলুমের কাছে যাহারা গোলামি করেন তাহাদের আশা আছে। কিন্তু প্রেমের কাছে যাহারা গোলামি করে তাদের কোন আশা নেই। রবীন্দ্রনাথ সেই পুর রক্ষী যিনি কুসংস্কার, আলস্য, অসহিষ্ণুতা, অজ্ঞানতা এবং নির্বীজ নির্বীজকতা

আহ সতর্ক করিয়া দেন তিনি। কিন্তু তাহার এই সন্দেহ ও ভয় ন্যায়সংগত বলিয়া গান্ধীজি মনে করেন। গান্ধীজি সর্বদাই যুক্তির আশ্রয় লন, ভারতবর্ষ কেবলমাত্র অন্ধ আনুগত্যের ফলে আগাইয়া চলিয়াছে। একথা সত্য নহে। দেশ যদি চড়কা গ্রহণের সিধান্ত করিয়াছে তার প্রচুর চিন্তা ও আলোচনার পরই করিয়াছে। আহ রবীন্দ্রনাথ ধৈর্যের কথা বলেন। তিনি সুন্দর সংগীত লইয়া সন্তুষ্ট থাকেন কিন্তু সংগ্রামও যে রহিয়াছে। কবির বাণী এখন নীরব রাখিতে হইবে। সংগ্রাম যখন শেষ হইবে তখন আবার তিনি তাহার বীণা তুলিয়া লইবেন। গৃহে যখন আগুন লাগে আহ গৃহে যখন আগুন লাগে তখন প্রত্যেকেরই বাড়িতে আসিতে হইবে। প্রত্যেকেই আগুন নিবাইবার জন্য জলের কলসি তুলিয়া লইতে হবে। আমার আমরা চারিদিকে যখন খাদ্যের অভাবে মানুষ মরিতেছে তখন আমার কর্তব্য হইল ভুবুক্ষুকে অন্ন দান করা। ভারতবর্ষ সেই গৃহ যাহাতে আগুন লাগিয়াছে, ইহা ক্ষুধায় মরিতেছে। কারণ খাদ্য কিনিবার মতো মানুষের হাতে কাজ নাই। খুলনা অনাহারে রহিয়াছে। পরিত্যাক্ত জিলাগুলি এই চতুর্থবার দুর্ভিক্ষে পা দিয়েছে। উড়িষ্যা প্রায়ই দুর্ভিক্ষে ভুগিতেছে। দিনে দিনে ভারতবর্ষ দরিদ্র হইতে দরিদ্রতর হইয়া পড়িতেছে। ভারত যে পায়ের উপর দাঁড়াইয়া আছে তাহার রক্ত চলাচল একরকম বন্ধ হইয়া আসিল। আমরা যদি সাবধান না হই তবে সমগ্র দেশ ভাঙ্গিয়া পড়িবে। ক্ষুধিত কর্মহীন জনসাধারণের কাছে ভগবান যে রূপে অবতীর্ণ হইয়াছে সাহস করেন তাহা হইল কাজ এবং বেতন এর রূপে খাদ্যের অঙ্গীকার। আর নিজের খাদ্যের জন্য কাজ করিতে ভগবান মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং মানুষকে তিনি বলিয়াছিলেন যাহারা কাজ না করিয়া অন্ন গ্রহণ করে তাহারা দরশ।

টানিয়া আনিয়াছে। আগামীকালের জন্য কবি বাঁচিয়া থাকেন আমরাও সবাই আগামীকালের জন্য বাঁচিয়া থাকি তাহাই তিনি চান। উফ আর পারি না ভাই কি বলবো? কলেজ ফলেজ শেষ হয়ে গেলো? এখনো ঘরে বসে বসেই বাবার টাকাতেই খাচ্ছে. ভাই কুড়ি বছর একুশ বছর হয়ে গেলো আমার

মানে আমাদের দেশের ইউথ গুলো না পুরো একেবারে ডুবে যাচ্ছে এই বিশেষ করে সবাই যাকে তাকে দেখি সবাই ইঞ্জিনিয়ারিং, সবাই ইঞ্জিনিয়ারিং, ব্যাস, সবাই ইঞ্জিনিয়ারিং, এই যে রিসেন্টলি BBA চায়ওয়ালা, BBA করে সরি MBA চায়ওয়ালা

হ্যাঁ ভাই এটা তো ঠিক বললি, এখন চাকরি পাওয়াটা না অনেক চাপের ব্যাপার হয়ে গেছে

তুই MBA চাওয়ালার কথা বললি. ও MBA করে চা, চায়ের মানে স্টল তো খুলিয়েছে. এবার ও তো পুরো একটা ব্র্যান্ড হয়ে গেছে ভাই. MBA চাওয়ালা মানে নাম শুনলে. কাউকে জিজ্ঞেস করবি কোথায় চা খেতে যাবে? যাবে নাকি? MBA চাওয়ালা তারা দাঁড়িয়ে গেছে, কিন্তু এখন এখনকার ইয়ুথ আর আমাদের যা দেশের অবস্থা চাকরি পাওয়াটা খুব কঠিন ভাই, তুই প্রাইভেট সেক্টর দেখ বা তুই গভর্নমেন্ট সেক্টর দেখ, অত সহজ না চাকরি পাওয়া সবার কাছে ডিগ্রী আছে, আর ইঞ্জিনিয়ার যেই তুই কথাটা বললি, ঠিক বললি, বাড়ি বাড়িতে তুই ঘুরে দেখ একটা করে ইঞ্জিনিয়ার পাবি, ডিগ্রী রয়েছে, কিন্তু চাকরি নেই এবার কি যে হবে কেউ কিছুই বুঝতে পারছে না গভর্নমেন্ট সেক্টরে তাও একটু মানে বলব না যে অনেকটা টাফ, কিন্তু ইজি আছে কিন্তু সেটাতেও আবার এ আছে, একটা চাকরি হয়ে গেলে তারা মানে বিয়ে ফিয়েতে কত কত ডাউরি নিয়ে নিচ্ছে তাই না? বল ঠিক বললি এই তো ডাউরির নিয়ে কথা যেটা বললি এটা মেইনলি গভর্নমেন্ট সেক্টরে বেশি হয় গভর্নমেন্ট এ চাকরি পেয়ে গেলে ওরা ডাউরি যে নেয় এ

তোর জব হবে না তোকে, একটু ইন্টারভিউ এর জন্য তৈরি করতে হবে নিজেকে ইন্টারভিউ এর জন্যে অনেক ভাই খাটনি, এ এখানে যাবি ওইখানে যাবি ই, তোকে এখানে এখানে পালাতে হবে ইন্টারভিউ এর জন্য, এবার না করতে পারলে এবার তোর ব্যাপার ওইটা, এবার স্কিলস ম্যাটার করে অনেক, কি বলছিস? সে তো অবভিয়াসলি ঠিকই বলেছিস স্কিল ম্যাটার করে, এই যেরকম রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, তো দেখি ভাই আমরা সবাই একদম ভালো করে একদম ড্রেস ফ্রেস করিয়েছিলাম. নিয়ে একজন গেছিল সে কিছু পরেই যায়নি ভাই নর্মাল একটা টি শার্ট, ঠিক আছে, ওপরে একটা ব্লেজারও পরে যায়নি, জাস্ট নরমাল একটা টি শার্ট একটা চশমা পরে গেলো ও বাবা, দেখি ভাই আমি তো আমার সবাই মানে আমরা যারা ইন্টারভিউ দিতে গেছিলাম, আমরা সবাই বসে হাসাহাসি করছি দেখি ও বাবা ও সিলেক্টেড হয়ে গেলো. আরে সেইটাই মানে স্কিল ম্যাটার করে. লুক বা অ্যাপিয়ারেন্স এ অতটা না গেলেও স্কিল স্কিলটা ম্যাটার করে করে তো যাইহোক এরম হচ্ছে এরম হতে হতে ভাবলাম যে ভাই আমার, আমার কখন হবে? আমারটা আমার ভাই কবে আসবে? আমাকেও সেই কি লাইক চা চায়ের দোকানই খুলতে হবে? কিছু বুঝতে পারছি না ভাই, আমি সিরিয়াসলি ঠিক যাই বলিস কিন্তু, এই যে মানে কারোর জন্যে কাজ করা, ঠিক আছে, মানে ওয়ার্কিং ওয়ার্কিং যে প্রফেশন সেটা না করে যদি নিজের বিজনেস বা নিজের ব্যবসা শুরু করা হয় না সেটা আরো বেশি ভালো জানি, আমি তো ভেবেই রেখেছি ভাই তিন চার বছর হয়তো কাজ ফাজ করবো, তারপর নিজে একটা ব্যবসা করে নেবো, ব্যাস, তারপরে আর কোন চাপ নেই, সিরিয়াসলি এটা ঠিক বললি কারো আন্ডারে কাজ করার থেকে ভালো নিজের কিছু একটা করা, যদি তুই বিজনেস খুলিস ভাই আমাদেরকে নিস সাথে, ঠিক আছে? একসাথে করবো জানিস আমি রিসেন্টলি না একটা গভর্নমেন্ট এক্সাম এর অ্যা মানে গভর্নমেন্ট পোস্ট এর এক্সাম দিতে গেছিলাম ওটা ছিল অ্যা আর্মি এর হেডকোয়ার্টার এর এক্সাম, ঠিক আছে, যারা ওই যে হেডকোয়ার্টার এ কাজ করে না রেকর্ড রাখার জন্যে ওটা বেসিকেলি ওটা ছিল, সিভিলিয়ান মানে. তা এক্সাম দিতে গেছি. পেপার মানে যখন দেখেছি ওর কোশ্চেন প্যাটার্ন, যাওয়ার আগে তা মনে হলো যে এমনি আমি মানে ক্রস নেবো, নাইন টেন এর সিলেবাস কিন্তু যেই এক্সাম হল গেছি আর কোশ্চেন পেপার যেই এসছে না, দেখে ব্যস হয়ে গেল, ওই নাইন টেন এর কোশ্চেন পেপার কিন্তু এত ট্রিকি ভাই এত ট্রিকি, তুই বুঝতেই পারবি না কোন দিক থেকে স্টার্ট করবি, মানে যতটা সহজ জিনিসটা ততটা তা থাকে না কিন্তু, অনেকটাই টাফ, আমি প্রায় একশোটা কোশ্চেন ছিল, প্রায় না আমি মনে হচ্ছে সিক্সটি সেভেনটি পার্সেন্ট ভুল করে এসছি মানে এতটা খারাপ নিজের লজ্জা লাগছিলো আমার, কিন্তু কি আর করবো কিন্তু কি আর করবো ওই একটা এক্সপেরিয়েন্স হলো এক্সামটা দিয়ে তা সেটাই জব এখন না পেলে কিন্তু মানে জীবনটা খুবই কঠিন হয়ে যাবে মানে ফিউচারে কারণ ভাই এখন মানে কি বলব ওটা বাংলায় কি বলে ওটাকে মেহেঙ্গাই হয় না ওটাকে কি বলে বাংলায়? ওই জিনিসটা না খুব বেড়েই চলছে ভাই এক্সপেনসিভনেস হয়ে যাচ্ছে সবকিছু এত এক্সপেনসিভ হয়ে যাচ্ছে তোর কাছে যদি টাকা না থাকে তুই কিছুই এফোর্ড করতে পারবি না এখনকার কালে তার তার জন্য একটা জব থাকা খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরী, সবার কাছে একটা করে জব

এত ডেভেলপমেন্ট হচ্ছে টেকনোলজি এত ডেভেলপ করছে যে সব কিছু দেখ মানে হিউম্যান মানে হিউম্যান থেকে ছেড়ে মেশিনের দিকে বেশি সবাই চলে যাচ্ছে. তা সেটা অসুবিধা হয়ে যাচ্ছে চাকরির দিকে

তো ওইখানে ভাই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পার কোশ্চেন, কম্পিউটার বেস্টড এক্সাম ছিল, ও ভাই কি স্পীডে এ করতে হচ্ছিল? বলিস না, ভাই আর তারপরে আর বিজনেসের কথা যে বললি ওইখানে ভাই বিজনেস সেক্টরে তোকে অনেক মাথা চালাতে হবে অনেক রিস্ক ওর মধ্যে আর ওর কি বলে ওর ভিতরে এ এমপ্লয়ীজদেরকে ম্যানেজ করা অনেক টাফ, বাট হ্যাঁ ওইটা হলে তোর ভাই লাইফ সেট বাট রিস্ক আছে বলে তোর অনেক অসুবিধা ও হবে, আর জব তো ভাই একটা সিকিউরিটি প্রোভাইড করে তো উইদাউটথ রিস্ক তুই ওইটাকে কনজিউম করতে পারবি ওইটাকে পয়সা জেনারেট করতে পারবি এই তুই বল ঠিক বললাম কি না হ্যাঁ ঠিক তো বলেছিস দেখ যখন তুই জব করছিস ওইটা প্রচুর সেভ, ঠিক আছে প্রচুর সেভ ওইটা, মানে ভাই ঠিক আছে চলো একটা একটা মাস এন্ডে গেলে একটা স্যালারি চলে আসছে, বেশির থেকে বেশি ভাই কি হবে? হয়তো স্যালারিটা পাবো না, কোনো লস কিছু হবে না কিন্তু বিজনেসে সবসময় একটা রিস্ক তো থাকবেই, মানে এরকম হতে পারে ভাই আমার জাস্ট এক্সাম্পল দিলাম, আমি জাস্ট এক লাখ টাকা ঢোকালাম, ঠিক আছে? ওটা লস হয়ে গেলে আমাকে আবার পাঁচ লাখ টাকা ভরে দিতে হচ্ছ, মানে রিস্ক তো একটা থাকেই এবার হয়তো পরে গিয়ে সেটা পাঁচ লাখটা দশ লাখ টাকা হয়ে যাবে, সেটা পরের কথা, কিন্তু একটা রিস্ক তো থাকেই সো হ্যাঁ এবার দেখ যারা একটু জীবনে একটু ডেয়ারিং করতে চায় তারা করবে বিজনেস, রাইট? আর তাতে যদি দাঁড়িয়ে যায় যেরম MBA চায়ওয়ালা, আমি প্রথমেই বললাম, তাতে যদি দাঁড়িয়ে যায়, ব্যস একটা ব্রান্ড হয়ে গেল, পুরো লাইফ সেট একটু তো রিস্ক না নিলে ভাই লাইফ এ তাহলে কি করতে আসলাম বল আর ও যে বলল ভাই এআই এর কথা মানে মেশিন লার্নিং এগুলোর কথা ঠিক আছে? যেমন মেশিন লার্নিং এ এগুলোর কথা বলল, তো সেটা তো অবভিয়াসলি, এখন টেকনোলজি যত বাড়ছে, দিন দিন যত বাড়ছে, ঠিক আছে, তত মানে আরো আ আমাদের জব গুলো সব চলে যাচ্ছে যেগুলো ধর আগে এটিএম বলে এটিএম গুলো, সেগুলো আগে ব্যাঙ্কে গেলে মানুষেরা করে দিত, এখন এটিএম এ পাসবুক নিয়ে যাচ্ছে সেখানে পাস পাসবুক প্রিন্ট হয়ে যাচ্ছে, তারপরে এটিএম থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে, এখন এরকম হচ্ছে জিনিসটা তো যতদিন বাড়ছে আরো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে আর মানুষের আরো চাকরি যাচ্ছে, কি বলিস? হ্যাঁ ভাই, এটা তো সবাই মানবে, এটাতে তো সবাই মানে হ্যাঁ করবে যে হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু এটার বেসিক প্রবলেম জানিস কি? শুধুমাত্র পপুলেশন জানিস এটা? যদি মানে জনসংখ্যাটা বাড়েই না তাহলে এত প্রবলেম আসবেই না, সবার কাছে একটা করে চাকরি থাকবে, সবাই যে যার এ মানে যে যার মতন ফিল্ডে কাজ করতে পারবে, মাসের এন্ডে একটা স্যালারি পেতে পারবে, ফ্যামিলির সঙ্গে ভালো টাইম স্পেন্ড করতে পারবে. কিন্তু যদি সেই জিনিসটাই না থাকে সেই চাকরিটাই না থাকে, জবটাই না থাকে তাহলে কি করে তারা মানে ডেভেলপ করবে নিজেদেরকে, ভাই এখন এখন যা মানে দিনকাল চলছে কারুর কাছে যদি টাকা না থাকে সে কিছুই করতে পারবে না, যতই কিছু হোক না কেন, টাকাটা ইম্পরট্যান্ট, এন্ড ফর টাকা আমাদেরকে একটা চাকরি বা বিজনেস কিছু মানে বিজনেস ছোটখাটো কিছু একটা করতেই হবে আর বিজনেস টা মেইন কারোর আন্ডার এ করলে না কেমন একটা তুই মনে হবে তোকে কেউ একটা ধরে রেখেছে, সেটা বুঝলি, তো সবাই চায় যেন ইন্ডেপেন্ডেন্টলি ফ্রি হয়ে কাজ করুক, তো সেটার জন্যে

হ্যাঁ বিজনেস নাও করলে আর একটা জিনিস আছে হাউসিং এ যেতে, মানে তুই ঘর কিনে নিলি তারপরে ওর থেকে জে মতলব রেন্ট জেনারেট করছি স ওর থেকে লাইফ একটু বেস্ট বেটার হয়ে যায় আর এইটা এআইএর জিনিস, তুই কোথাও জব করছিস, এআই অনেক হেল্প করছে, ভাই প্লিজ যেটাই বল না কেন, মানে কিছুও কোন অ্যানসার লাইক এ হিউম্যান ওরা এআইটা আমাদের সামনে টপ করছে, আমাদের অ্যানসার গুলো দিচ্ছে গভর্নমেন্ট ফিল্ডেও অনেক কাজ করছে. ভাই আইটি সেক্টরে যেরকম মাইক্রোস ফট বা অনেক অনেক বড় বড় কোম্পানি, ওরা এআই তে অনেক ইনভেস্ট করেছে, যে যার জন্য উম ভাই এআই একটা অনেক বড় এই মানে রেভলিউশন আনছে এ এখন তাহলে ওর জন্য যে রেভলিউশনটা আসছে ভাই অনেক আগে গিয়ে ওর জন্য প্রবলেম আসবে ওর জন্য এআই এর জন্য এআই হতে পারে এর জন্য, কি বল ঠিক বলছি কিনা?

লাইক সেটা মিলে সবাই যেন খুশি থাকে মানে কি সবাই যেন উপকৃত হতে পারে সবাই যেন হেল্প পেতে পারে ব্যাপারটা এরকম হোক সো আমি ভাবছিলাম যে আমার একটা ক্যাফে বা কিছু কার রেন্টাল সার্ভিস শুরু করি, কি বলিস তোরা? হ্যাঁ শুরু করতেই পারি, কিন্তু ভাই দেখ বিজনেস কিছু একটা মানে স্টার্ট আপ স্টার্ট করার জন্যে, তোকে প্রথমে ইনভেস্টমেন্ট তো লাগবেই ভাই, কিছুটা ইনভেস্ট না করলে তুই প্রফিট বা লস এর দিকে তো মানে তাকাতেই পারবি না, এটলিস্ট আমাদের

তো হ্যাঁ কফি একটা ক্যাাফ তো খোলাই যেতে পারে. এখনকার মানে এখনকার যারা আমরা মানে ধর টিনেজার রা বা এখনকার ইয়ুথ তারা মোস্ট প্রবাবলি ওর দিকেই যাচ্ছে, মানে ক্যাফি, ক্যাফি, বার এইসবের দিকেই যাচ্ছে. কারণ এই জিনিসটা না আমরা আমাদের সাথে রিলেট করতে পারবো হ্যাঁ, কফি শপ এ গেলাম, বন্ধুদের সঙ্গে. তা একটু হাসি ঠাট্টা, আড্ডা, আড্ডা, সবকিছু হবে. বল এই জিনিস গুলো ভালো হবে কারণ এখানে আমরা নি আমরা নিজেও ধর যখন কোনো কফি শপ এ যাই তো কি খুশি হই সবাই বন্ধুগুলো মিলে মিশে একটা করে মানে টাইম স্পেন্ড একটা ভালো টাইম স্পেন্ড করতে পারি বল? তাহলে এই জিনিসটা স্টার্ট করা মানে হতেই পারে একটা

তো হ্যাঁ আমরা একটা স্টার্ট করতে পারি স্টার্টআপ, এবার বল, সেটা সবাই মিলে ডিসকাস করলে ভালো হয়, যে কোনটা কি হবে হ্যাঁ, ক্যাফের আইডিয়াটা একদম ভালো, ওর জন্য ইনভেস্টমেন্টও লাগবে ওর ইনভেস্টমেন্ট এর জন্য আমাদের কে পাঁচ ছ বছর বা কিছু একটা টাইম এর জন্য আমাদেরকে জব করতে হবে ওই জব থেকে যেই টাকাটা আসবে ওরা আমরা মিলেমিশে ওটাকে ইনভেস্ট করতে পারবো ক্যাফে তে, তাহলে আমাদের অনেক লাভ হবে এ আর আমাদেরকে এমপ্লয়ীজ আমাদের আন্ডার এ রাখ তে হবে ওইখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে ওইখানে মতলব একটা জায়গা রেন্টে নিতে হবে বা কিনতে হবে তার জন্য তো ইনভেস্টমেন্ট অবভিয়াসলি একটা মেন পয়েন্ট হয়ে যাচ্ছে আমাদের আর না রিস্ক নিলে এইসব হয় না, বড় হতে হতেই পারবি না তুই, এইজন্য রিস্ক নেওয়াটা অনেক মতলব মাস্ট একটা পয়েন্ট. বিজনেসে তো এটাই এই একটা

ওই লাস্টে ঘুরে ঘুরে একই জায়গায় দাঁড়িয়ে পড়ল ভাই, চাকরি করতেই হবে, ঠিক আছে, চাকরি করতেই হবে. কিছু বছর হলেও চাকরি করতে হবে, পরে যখন ওই ফান্ড টা জমে যাবে তারপরে গিয়ে আমরা ভাই নিজের মতন একটা বিজনেস স্টার্ট করতে পারি, কিন্তু চাকরি করতে হবে রাইট? সো, দেখা যাক এবার এর কি হয়. আমিও ভাই এবার বেরোবো. গিয়ে একটা ইন্টারভিউ আছে. জানিনা কি হবে আশা করছি তো হয়ে যাবে

ভাই তোর হয়ে গেলে খুব ভালো আমি বেস্ট অফ লাক বলছি, আমারও একটা কোচিং আছে সেখানে যেতেই হবে, আমারও কিছুদিন পরেই একটা এক্সাম আছে গভর্নমেন্ট এর তো সেটা আমি অ্যাপ্লাই করেছি, দেখি ভগবানের দয়ায় ওটা হয়ে গেলে খুবই ভালো, এটা তো ঠিক বললি. চাকরি তো মাস্ট, কিছু করার আগে তোকে একটা চাকরি হাতে রাখতেই হবে, নাহলে কিচ্ছুই হবে না. কি বলিস? ভাই আমিও ইন্টারভিউয়ের জন্য তৈরি করছি, আমি তো আগে ডাটা এনালিস্ট এর জন্য আমি নিজেকে তৈরি করছি, এজন্য ইন্টারভিউ এর জন্য